এবং লোকটি নীল রং এর জামা পরে আছে এবং যে শুয়ে আছে সে একটা ডিপ নীল কালারের জামা পরে আছে। এবং দূরে আরো তিনটে ছেলেকে দেখতে পাচ্ছি।

লাল রং-এর দেওয়াল এবং পাশে নীল। আর নিচ টা পুরো সাদা এবং কালো দিয়ে মাটিতে দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটা দিনের বেলা তোলা ছবি এই ছবিটিতে অনেক গুলো গাড়ি গোল করে পার্ক করা হয়েছে যেমন--

এই ছবিটা একটা সকাল বেলা ছবি। যেখানে রাস্তার ওপর দিয়ে অনেক লোক ভিড় আছে ।

সেই ছবিটা সকাল বেলা তোলা ছবি। সোজা গেলে একটা পাথরের মতো রাস্তা ছোট ছোট পাথর দিয়ে রাস্তা করা আছে এবং তার ডানদিক বাঁদিকে --

হলুদ রঙের দেওয়াল দেখতে পাওয়া যাচ্ছে এবং নিচের দিকে একটা লম্বা এর দড়ি ঝুলছে ।

এই ছবি টা একটা বিয়ে বাড়ির ছবি যার সামনে দুখানা পাহারাদার দাঁড়িয়ে রয়েছে এবং তার এইদিকে একটা লোক সে বিয়েবাড়ির মধ্যে তার আসেপাশে --